এখানে একটি টয় ট্রেন দেখতে পাওয়া যাচ্ছে।

এটি একটি জুয়েলারি শপ যেখানে হার কানের দুল।

পেছনে একটি মসজিদ দেখা যাচ্ছে।

এই মহিলা হেটে আসছে মাথায় ছাতা নিয়ে।